এখানে একটি বড়ো চা পাতা বাগান দেখতে পাচ্ছি।

কয়েকটা পাহাড় লক্ষ্য করা যাচ্ছে।

কিছু গাড়িকে লক্ষ করতে পারছি।

একটি টিনের বেড়া দেওয়া আছে।

অনেকগুলি ছোট বড় গাছ দেখতে পাচ্ছি।

উপরে ইংরেজিয়ে কিছু লেখা আছে।

একটি বড় রাস্তা লক্ষ্য করা যাচ্ছে।

এখানে একটি বড় রাস্তা দেখতে পাচ্ছি।

একটি সাদা রঙের পানির ড্রাম আ রাখা আছে।

এখানে একটি বড় থালি রয়েছে।

কয়েকটা বড় বিল্ডিং বাড়ি দেখতে পাচ্ছি।

এখানে একটি রুম দেখতে পাচ্ছি।

আলমারিতে অনেকগুলি জিনিস ভেতরে সাজানো আছে।

দেওয়ালে একটি সাদা রঙের এ_সি লক্ষ করা যাচ্ছে।

কয়েকটা গাড়িকে দাঁড়া থাকতে দেখতে পাচ্ছি।

উপরে দুইটি রড দেখা যাচ্ছে।

এখানে আকাশটি রয়েছে সাদা রঙ্গের।

এখানে কয়েকটা বাড়ি দেখতে পাচ্ছি।

অনেকগুলি ছোট বড় গাছ রয়েছে।

অনেকগুলি ছোট বড় গাছ দেখতে পাচ্ছি।

এখানে একটি জিম ঘর দেখতে পাচ্ছি।

অনেকগুলি জ্বলন্ত লাইট দেখা যাচ্ছে।

কিছু বাড়িকে লক্ষ করা যাচ্ছে।

এখানে একটি বড় রুম দেখতে পাচ্ছি।

উপরে সিলিংঙে অনেকগুলো জ্বলন্ত লাইট আছে।

ওপরে কালো কয়েকটা লাইনের তার আছে।

অনেকগুলি ছোট বড়ো গাছ রয়েছে।

উফরে একটি সাদা রঙের এ_সি লাগানো আছে।